এখানে একটা ছোট্ট নদী দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছি।

একটা গিটার -ও লক্ষ করা যাচ্ছে।

নীচে কয়েকটা পাথর পড়ে থাকতে দেখা যাচ্ছে।

ডান সাইড -এ নীচে একটা জলের বালটি দেখা যাচ্ছে।

দেওয়ালগুলিতে সাদা রং লাগানো হয়েছে।